এবং মাঝখানে ফাঁকা অংশটি একটি রাউন্ড শেপে -র করা দুই দিকে দুটি পিলার রয়ে--

এবংইউনিভার্সিটি র আ- বিল্ডিং -এর সাথেই লাঘুয়াল অংশটি গ্রীন ঘাসে ভর্তি।

ইলেট্রিক্ট লাইন দেখা যাচ্ছে স্ট্রিট লাইট দেখা যাচ্ছে গাছ অনেক রয়েছে ঘাস রয়েছে বিল্ডিং এর গায়ে।

বিল্ডিং রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট টি একটি নারকেল গাছ বিল্ডিং এর পাঁচিলের ভেতরে রয়েছে।

বিল্ডিং -টির ওপরের তলায় বাড়ি মনে হচ্ছে। একটি গামছা মেলা ব্যালকনি -তে।

এবং অনেক ফ্ল্যাগ রয়েছে রংবেরঙের ফ্ল্যাগ দেখা যাচ্ছে অনেক ভ উম ঘন জঙ্গল দেখা যাচ্ছে।

ব্রিজে র ছবি। ব্রিজে -র গেট খোলা জল বেরোচ্ছে এবং।

এবং দোতলার ডানদিকে দেখা যাচ্ছে জানালা গুলি খোলা গাছ রয়েছে বিল্ডিং -এর মাথার উপর একটা লাইট দেখা যাচ্ছে ইলেকট্রিক লাইন দেখা যাচ্ছে।

পাহাড়ি এলাকায় যেভাবে ঘরবাড়ি হয় ঠিক সেরকমই একটি পাঠাগার জানলাটি খোলা রয়েছে।

লাইব্রেরী র ভেতরের ছবি এটি এখানে ছয়টি ওয়ার্ড্রব রয়েছে দরজা বন্ধ রুম এর সুইচ বোর্ড দেখা যাচ্ছে দুটি ওয়ার্ড্রব টোটালি রাগ ভরতি বই রয়েছে।

এবং র‍্যাক গুলি বইতে ভর্তি রয়ে--